তারা এই চার্চ -এ এসে থাকে।

এছাড়া সুন্দর করে লাইটিং করে সাজানো হয়ে--

উপরের ছবিটা আমরা দেখতে পাচ্ছি রাইনসরাস --

ভাত ডাল সবজি মাছ সবি থাকে ।

উপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্গা।

বলা হয় মানুষ কে এবং বিভিন্ন রুগিকেও দেখা হয় এবং--

ভালো করে সব কিছু তৈরি করা হয়ে থাকে । এগুলো খুব ভালো হয় ।

সবাই এখন এপার্টমেন্ট -এ থাকা পছন্দ ক--

এবং খুব টেকসই জুতো পাওয়া যায়।

শুধুমাত্র লেডিস গার্মেন্ট -ই পাওয়া যায়।

এই নদী খুব গুরুত্বপূর্ণ মানব সভ্যতায়।

এই রাস্তা গুলিতে খুব কম পরিমান গাড়ি চলাচল করে। এই রাস্তা গুলির ধারে অনকে দোকান দেখতে যায়।

যুবকটির বয়স খুব জোর আটারো উনি--

তৈরি করা হয়েছে মানুষ এর জন্য দেখার জন্য।

উপরের ছবিতে আমরা দেখতে পারছি কাদা মাটি ।

যেখান থাকে সমস্ত ক্রীড়া কে নিয়ন্তন করা হয়।

বিয়ে বাড়ির অনুষ্ঠানের সমস্ত রকম আয়োজন করা হচ্ছে। প্যান্ডেল করা হচ --